আর সেটা হচ্ছে একটা দেশের মধ্যে যার নাম হচ্ছে ভারতবর্ষ এবারে ভারতবর্ষ হচ্ছে একটা দেশ এরকমই অনেক দেশ আসে আমাদের গোটা পৃথিবীতে হ্যাঁ যেমন ধরো আমাদের আছে পো~ পর্তুগাল একটা দেশ আছেআর্জেন্টিনা একটা দেশ আছে ঠিক আছে এরকম জার্মানি, ফ্রান্স, ইতালি সব দেশ আছে উরুগুয়ে হ্যাঁ জিম্বাবুয়ে এরকম আলাদা আলাদা দেশ আছে

কেমন নাম বাবা আমি আমি সকাল সকাল যে গু বের করি সেখান থেকে একটা দেশ তৈরী হয়ে গেলো

তো এই সব দেশ আছে সেই দেশ গুলো

যখন দেশ মিলে খেলে সেটাকে বলে FIFA বুজতে পেরেছো?

তো সেই FIFA আর কথা বলছি, যেটা এবারে এই বছর অন্য একটা দেশে হয়েছিল নার যান হচ্ছে কাতার এবারে ব্যাপারটা হচ্ছে তোমার জন্য বিপ্লব মেসি আর আহ রোনাল্ডো হচ্ছে কি নাম? বললে সন্টু সন্টু হচ্ছে রোনান্ডো তোমার জন্য হতেই পারে

তোমার দুনিয়া টা একই থাকবে, তুই এই পুরো জীবনটায় বেঁচে মরেও যাবে তোমার কিছু যাও আসবে না

তুমি কে গো কে তুমি? ফোন করে উল্টোপাল্টা কথা বলছো আমার সন্টু আর বিপ্লব নাকি তারা নাকি FIFA খেলেন, ভুল বলছো তুমি, কে তোমার নাম টা কী? এবার আমাদের হচ্ছে এটাই চাই, ভক্তি হলেই হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বুজতে পারছো কিনা?

তো তুমি বিশ্বাস করে যায় যে বিপ্লবী হচ্ছে মেসি আর সন্টু হচ্ছে রোনান্ডো বিশ্বাস কি? এটা সত্যি কথা। আহ হা সে তো সত্যি এটাও যে আমাদের ভগবান আছে। আর কি কি উল্টোপাল্টা কথা বলছো? ভগবান টগবানে কোথায় পৌঁছে গেলে? যেটা আমরা FIFA নিয়ে কথা বলছিলাম তো আগের বার দেখেছিলে? বিপ্লব কিরকম গোল টা দিয়ে ছিলো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

আগের বার final এ বিপ্লব কি গোলটা দিয়ে ছিলো আঃ হা হা তাই তো জিতলো ওরা।

ওই তো বিপ্লবের

বিপ্লব বিপ্লব খেলে ওই তো গড়িয়া হাট ও

উহ দেশে দেশে আবার খেলা হয় নাকি রে বাবা পাড়ায় পাড়ায় খালি খেলা হয়। দেশে দেশে তো খেলাই হয় না।

আপনি কখনো এই তুমি কখনো দেশে দেশে খেলা দেখো নি? হয়নি দেখার কি আছে দেশে দেশে খেলবে কি করে, দেশে তো যুদ্ধ হয় এটাও অবশ্য ঠিক কথা বলছো তুমি যে দেশে খেলা হবে। হ্যাঁ ঠিক কোথায় বলেছো। তা last যুদ্ধটা কেমন লাগলো? কি ভুল বলছি আমি বুঝতে পারছি না বাবা, তুমি কিন্তু মানে আমার এই এত দিন যা যা FIFA দেখতাম তুমি সেটা বলছো উল্টোপাল্টা কি কথা বোলো তুমি, কে গো তোমার নাম তটা কি? আমার নাম জেনে তুমি কি করবে? আচ্ছা তুমি ফোন করে এতক্ষন আমার সাথে ফালতু কথা বলছো তোমার নাম হটাও জানবো না। সে তো ঠিকই কিন্তু আমার নাম জেনে তুমি তোমার জীবন কি বদলে যাবে? আমার জীবন বদলাবার দরকারও নেই আমি তো খুশি, আমি তো সন্তুষ্টো নিজের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 চলো ঠিক আছে।

তো আমি যেটা বলছিলাম last যুদ্ধটা যে কেমন লাগলো তোমার? last যুদ্ধটা? হ্যাঁ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

সেটা ভালোই ছিলো

ভালো ছিলো কিন্তু তেমন আম

না মানে আমাদের খাবার দাবার এর উপর প্রচুর অসুবিধে

Exciting থাকবে কি করে একটু পেটে খাবার পড়বে না তো exciting আবার কি? তা তোমার পেটে তো পরেই ছিলো খাবার তাহলে আবার কি তুমি enjoy করো না তবে এই ভালো মন্দ খেতে পারতাম না।

ওই মার ভাত এই সব সব মানে গরিব খাবার খেয়ে কাজ চালাতে হতো খাবারই ছিলো না market এ পাচ্ছি এই যথেষ্ট তাইনা পাচ্ছি যথেষ্ট কি করে সেটাই তো বলছি আমার ভালো মন্দ না খেতে পেলে সেই enjoyment টা হয়না

দেখতে যাই না তো এ ভালো মানে ওই দোকান থেকে একটু আলুর চপ মুড়ি আর ইস আলুর চপ আবার ভালো খাবার হলো? আরে আলুর চপ আর মুড়ি নিয়ে আমি যাই ঐখানে FIFA দেখতে যখন যাই, আমি এই সব নিয়ে যাই আমি, ভালো বিকেলের জল খাবার আলুর চাপ আর মুড়ির থেকে ভালো কিছু হয় না ঠিক আছে, কখনো একটু veg কাটলেট নিলাম বা fish কাটলেট নিয়ে নিলাম

আর তার পর বিপ্লবের খেলা দেখতে যা আহ আনন্দ আহ হম চলো এবার তাহলে রাখি আর ভালো লাগছে না তোমার সঙ্গে কথা বলতে। ও কি গো? রাখছি হ্যাঁ।

বলছিলে। নানা না রাখি রাখি, রাখি-রাখি,

বান্ধবীর মতো কথা দেখো পনেরো মিনিটের বেশি কথা বলা যাবে না রাখছি।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 Hello

হ্যাঁ হ্যাঁ বলো কেমন আছো এখন? হ্যাঁ, ভালো আছি।

উম কাজে? কাজে, না ওই তো, দুদিন আগে কথা হয়েছিল না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 হ্যাঁ আমরা, তুমি তো call করেছিলে দু দিন আগে। সে বলেছিলাম না আমি আহ এখন যাচ্ছি ওই অনেক জায়গায় from fill up করে রেখেছি, Interview দিতে যাব, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য ওইরকমই কথা একটা জায়গা থেকে interview দিয়ে এই তো just বাড়িতে ঢুকলাম। আহ এই গেছিলে। হম এইত দিয়ে আসলাম এখনই।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 হম interview টা তো ফাটাফাটি হয়েছে, কিন্তু দেখি কি হয়?

আমার আমার তো মনে হয়, আমার চারটে round হয়েছে, দেখি কি হয় আমি ভেবেছিলাম যে first round টা আমার শেষ হয়ে যাবে,

কিন্তু তিনটে চারটে round হল আমি বুঝতে পারছিনা কেন? উম সব কিছু মানে normal ই চলছিল যে সবার থেকে জিজ্ঞাসা করল সেটা, আমাকেও তো জিজ্ঞাসটা করল জিজ্ঞাসা করল ঠিক আছে, আর first round এ আমি ভাবলাম যখন সব কিছু আপনার personalbio data টা নিলো personal data টা নিলো, সব কিছু তারপর বলল ঠিক আছে আহ next round এ তুমি qualify করেছ, আমি ভাবলাম এত এত তাড়াতাড়ি তো এত তো সহজ হয় না interview টা বুঝতে পারছ তো first round এ শুধু personal information হবে যে এরকম কিছু সব কিছু জিজ্ঞাসা করলো তারপরে second round তে পাঠিয়ে দিলো, বললো দাড়াও wait করো একটু পরে second round টা start হবে। আর তারপরে

আচ্ছা তারপর যেটা শোনা ওই round টা clear করতে আমার একটু অসুবিধা হয়েছিল, উম third round টা

উম এইতো তারপরে এই শেষ করে বাড়িতে আসলাম, এই just ঢুকলাম, আর তোর call এসেছে। উম হম কোথায় interview ছিল? আজকে, আজকে ওই তো রাজার হাটে, হ্যাঁ, রাজার হাট রাজার হাট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 আহ আচ্ছা আচ্ছা, এই ফিরলি এখন এত দেরি হয়ে উম হম ওটাই তো বললাম তো যা চলে না তুমি তো জান interview এর হালটা হম সত্যি তো কি হ্যাঁ? তোর কিরকম চলছে? তুই কি আর আহ করছিস বললি খোঁজ, কিছু খোঁজ পেয়েছিস। খোঁজ পাওয়া যায়নি ওই এখন শুধু একটাই পেয়েছি হচ্ছে সুই গির পেয়েছি।

হ্যাঁ সুইগি তে কত order order নিতে লাগবে কত order আছে কার আছে ওই গুলো inform করতে লাগবে হম আর সব জায়গায় আর সেগুলো ঠিকভাবে order গুলি despatch হচ্ছে কি না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

হ্যাঁ, কারণ আহ এটা তো মানে আমার আহ এটা পোষাচ্ছে না মাইনে টা পোষাচ্ছে,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 কম তো থাকে কিন্তু তাও মানে সাতটা তো অনেক আহ হ্যাঁ এটা তো অনেক কম। হম হ্যাঁ

এটা ঠিক লাগছে না, তাই জন্য মানে একটু তাও উম নয় দশ হলে ভাবতে পারব,

সাতটা তো ওর মধ্যে চার হাজার আমার যাওয়া আসা গাড়ি খরচা এই গুলো সব নিয়ে।

হম ওর থেকে বেশি পাবি তো, সেটাই, দেখ তারপরে আর একটা কাজ আমার একটা বন্ধু বলছিল,

উম ওখানে একটা রিলায়েন্স mall আছে সেই mall এ আহ মানে কতটা কি stock আছে

ওরা বলবে যে এই এই stock টা কত আছে, count হবে তারপরে কত মাল ঢুকছে রোজ,

সেই এইগুলো সব দেখা count করার জিনিস এটা কম্পিউটার এ entry করতে হবে। নাহলে তোমার আহ আপ মানে head যে থাকবে না তাকে বলে দেওয়া।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

মানে সরকার পুর তো, এখানে আমাকে টালিগঞ্জ station যেতে হবে হম ওই station দিয়ে আবার লোকাল নিয়ে আমাকে সরকার পুরে যেতে হবে।

আর এটা তো মানে যাওয়া আসাটা অত বেশি এ নয়। কারণ আহ দশটা দিয়ে চারটে অবধি কাজ। ছ ঘন্টার রোজ। ঠিক আছে, দশটা থেকে চারটে অবধি।

আর ছ ঘন্টার আমার যাওয়া আসা চার ঘন্টা ধরে রাখুন . ওই ছ ~ছ চার দশ ঘন্টা তো minimum শুধু কাজে চলে গেল, হ্যাঁ, দশ ঘন্টা আমার ওখানে চলে গেল হম দশটার সময় ডেকেছে মানে আমাকে বাড়ি দিয়ে আটটার সময় সব কাজ বাজ করে বেরোতে হবে হম ready হয়ে তারপর আমি ওখান দিয়ে আসতে আসতে আমার ছটা সাড়ে ছটা বাজবে বাড়িতে।

ফিরতে ফিরতে বাড়িতে ফেরার পর অত রাত্রে, ওই সন্ধ্যা বেলা ফেরার পর আবার fresh tresh হয়ে সাতটার সময় আবার ঘরে কিছু কাজ থাকলে সেটা করতে হয় করতে হবে নালে ওর মধ্যেই পড়াশুনা করে আবার অন্তত সাত ঘন্টা ঘুম তো চাই বল।

তাহলেই বল, সাত ঘন্টা minimum ওর থেকে কম করলে কি ঘুম হয়? হ্যাঁ, ওই এগারোটার দিকে আবার ঘুমাতে লাগে, চার ঘন্টা আমি নিজের জন্য সময় টা পাব ওই চার ঘন্টা কি কি করা যাবে বল দেখি। মানে কাজ এটা ঠিক ছিল এটা মানে বেশি এ ছিল না, আমি করে নিতাম।

কিন্তু আমার সমস্যাটা হচ্ছে না main ওখানে যেতে আসতে তো আমার time টা লেগে যাচ্ছে, নালে কাজটা ব্যাপক ছিল তাই না।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

তারপরে দেখি তোর ওখান দিয়ে ও তো অনেকটা দূরে পরে যাবে না। হ্যাঁ অনেক দূরে পরে যাবে কিন্তু আমি তো

আমি বলে ছিলাম না, আমি ওই কাজটা শুধু দেখো কাজটা করব করব না সেটা বড়ো ব্যাপার নয়। আমি শুধু interview দিয়ে এসেছি। কারণ ওটা থেকে skill টা develop হয় তো তাই জন্যে আর কিছু না, আচ্ছা, ওই যে company আছে না ওই company তে কাজ এমনিতেই করব না। শুধু একটা, শুধু একটা experience এর জন্য গেছিলাম। আরো, কারণ ওই যে আমি শুনেছি company থেকে যে যদি আমি আমাকে select করে তো ওরা বেশি থেকে বেশি আমাকে বারো হাজার টাকা দেবে।

হ্যাঁ বারো হাজার টাকা দেবে, আর আমার এখান থেকে রাজা বাজারের কোনো গাড়ি নেই। direct গাড়ি নেই, ঠিক আছে। আমাকে দুটো তিনটে গাড়ি না change করে যেতে হয়।

ঠিক আছে শুধু যাওয়া আর আসা

ঠিক আছে। দেড়শো টাকা যদি একদিনে পেতাম শুধু যাওয়া আর আসাটা খরচা করিয়ে যেত, তারপর আমাকে ওখানে

খাওয়া দাওয়া হবেই। তারপরে ওই দুশ টাকা রোজ হ্যাঁ, দুশ থেকে আড়াইশ টাকা ধরে নে না, দুশ টাকা কিছু নয় আড়াইশ টাকা ধরে নে, আড়াইশ টাকা যদি একদিনে আমি শুধু travel এই খরচা করি তাহলে আমার মাসে বাঁচবে কি। সেটাই, তাই জন্য ওখানে শুধু গেছিলাম কারণ একটা বন্ধুর reference দিয়েছিল তো তো না কইতে পারলাম না, হম হম হম ঐজন্যে গেছিলাম, না করে দিলে সে তো আবার কোনো কাজের এ থাকলে ও বলবেই না।

তো আমি বললাম ঠিক আছে। তুই যখন বলছিস ভালো করে আমি যাচ্ছি তোর সাথে একবার দেখে আসি কি হয় আমি দেখলাম company টা environment টা কিন্তু অতো ভালো না, আচ্ছা, ঠিক আছে কাজেরও দেখ, যখন তুই কাজে ঢুকবি তো ওর মধ্যেই চাওয়া তোকে সিল হবে যে হ্যাঁ আর এখন কাজ করব বা যে colleague থাকবে সে কথা ভালো বলছে ওরকম থাকে তো